একানে একটি গরের মতো দেখা যাচ্চে।

একটি টু কসু রঙের জলের বোতল দেখা যাচ্ছে।

কিসু বড় বড় পাতরও দেখা যাচ্ছে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে এ--

একটি লোহার পিলার দেখা যাচ্চে ।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্চে।

টেবিল -এর উপরে কিছু তালা বাসনও রাখা আসে।

বিল্ডিংঙ্গের উপরে কয়েট কয়েকটি সিনটেক্স রাখা দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর জিম সেন্টার দেকা যাচ্চে।

দেয়ালের মইধ্যে লাল রঙ্গে লাল রং দেওয়া দেখা যাচ্ছে।

এতগুলা লাইটও লাগানো আছে দেখা যাচ্ছে।

কতগুলা টেবিল লাগানো আছে দেখা যাচ্ছে।

বড় একটি গড় দেখা যাচ্ছে।

একটি লুক চেয়ার ওই সোফার মইধ্যে বসে আসে দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে।

ওকানে একটি কম্পিউটার দোকান দেখা যাচ্চে।

টি লাল রঙ্গের চিয়ার দেখা যাচ্ছে।

একটি বেরেনঞ্চি দেকা যাচ্চে ।

এখানে একটি ঘরের মতো দেখা যাচ্ছে।

কিসু ডেক্স ব্রেনচ দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে।

একটি বড়ো ট্রাক দেখা যাচ্চে ।

একটি চপ্পলের মতো বক্সে রাখা দেখা যাচ্চে।

টেবিলের উপরে কিসু সামান রাখা দেখা যাচ্ছে।

আকাশে কিছু মেঘের গর্জন দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে।

কিসু কিসু গাসপালাও দেখা যাচ্ছে।

একানে একটি গর দেখা যাচ্ছে।

কিসু রাইস কুকারের বক্স রাখা দেখা যাইচ্চে।

দুটি বাস দেখা যাচ্চে ।